এটি একটি মন্দির মন্দিরটি খুব সুন্দরসামনে অনেক কারুকার্য দেখা যাচ্ছে এবং অনেক মূর্তিও এখানে আছে।

এখানে ফাঁকা অংশে অনেক ঘাসও আছে এবং একটি রেল লাইন ও এখানে দেখা যা--

এখেনে লাল শাক কচু পালং শাক ভেন্ডি পেঁপে দেখা যাচ্ছে।